তবে শুধু জানি না ওটা কিভাবে preparation নিবো এক দিনে math based course তো তাই আমাদের ও এই এইখানে তো প্রায় সবগুলোই math based হ্যাঁ হ্যাঁ তুমি তো accounting এ পড়ো আমি যতটুকু শুনেছি বাকিদের কাছ থেকে যে accounting এ তো তোমাদের অনেক math থাকে তাই না মানে math দি প্রায় হ্যাঁ হ্যাঁ

subject-wise ওরা যখন routine করে অনেক সময় দেখা যায় যে অনেকের ক্ষেত্রে অনেকদিন বন্ধ পরে যায় আবার অনেকের ক্ষেত্রে একদিন বন্ধ

হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু একসাথে পরীক্ষা হয়ে যার কারণে আমাদের routine টা একটু এলো মেলো থাকে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

ছয় মাসের semester গুলোতে আমার কাছে মনে হয়ে যে personally routine দেয় teacher রা মানে একটা mid-week থাকে সেখানে হচ্ছে teacher রা নিজেদের ইচ্ছা মতন হচ্ছে exam টা নেয় যে কোনদিন নিবে এরকম

আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের ক্ষেত্রেও same versity র authority থেকেই routine টা দেয় এ ক্ষেত্রে আমাদের কোনো negotiate করার তো একদমই সুযোগ থাকে না আর যেই month এ আমাদের পরীক্ষা final সবার একসাথেই পরীক্ষাটা হয়ে আর বিভিন্ন slot এ হয়ে মনে করো আমাদের তিনটে slot থাকে নয়টার একটা বারোটার একটা আর হচ্ছে দুইটার একটা তো এই ভাবে হচ্ছে সব semester এরই তখন final চলে তোমাদের final এ কত percent mark I mean need কত quiz এ কত percent? আচ্ছা আমাদের hundred mark টা হচ্ছে কি ভাবে distribute করা হয়, তোমার final এ হচ্ছে forty থাকে আর mid এ হচ্ছে thirty থাকে যেহুতু আমাদের একটাই mid হয়ে আহ হ্যাঁ হ্যাঁ final এ forty but আমাদের হয়েছে কি forty forty mark যেহুতু মনে হয়ে যে খুব কম পড়াশোনা করার লাগে but জটিল ব্যাপারটা হচ্ছে আমাদের খুবই vast question করা হয়ে final এ আর তোমার question অনুযায়ী mark খুব কম বুঝছো তো final এ অনেক পড়াশোনা করার লাগে mid এর তুলনায় আর mid আমাদের যেহুতু একটাই হয়ে mid হচ্ছে thirty marks এর হয়ে আর quiz হচ্ছে ten

মানে count করবে তোমার ten এখন যে যে ভাবে হচ্ছে যে faculty হচ্ছে count করে মানে average টা করে আর কি আচ্ছা ঠিক আছে তোমার versity র life এর ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম আমার ব্যাপারেও জানাইলাম ভালো লাগলো যোগাযোগ রাখিও, তুমি তো call টল দাও না হ্যাঁ বেশ কিছু দিন যেমন তোমার সাথে কথা হয়ে নাই এখন তো সামনে final আবার বেশ কিছু দিন কথা হবে না হয়তো final এর কারণে তারপর আবার যোগাযোগ করবো আচ্ছা তুমিও ভালো থাকো। আসসালাম আলাইকুম।

এইতো আলহামদুলিল্লাহ ভাল আছি। তুমি কেমন আছো? আমিও আছি আলাহামদুলিল্লাহ। সাব্বির এই যে, এই যে তুমি তো হয়তো জানো যে এই যে, বর্তমানে জলবায়ু এই পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। কি ঠিক না?

এই বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর প্রভাব কিন্তু বাংলাদেশেও আসে সেজন্য আমাদের সতর্ক হওয়া হলো উচিত কি না কিভাবে আমাদেকে সতর্ক হইতে হবে? হ্যাঁ বাংলাদেশেও, এই জলবায়ুর প্রভাবটা আসে আর এটা সাধারণত হওয়ার এর জন্য প্রথমেই যাদেরকে মানে বেশি ভুমিকা পালন করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা সব সময় এই এই মানে বিষয়গুলো হচ্ছে দেখভাল করে হম এদের মাধ্যমেই কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি কখন বৃষ্টি হবে কখন ঝড় হবে কখন আহ উম প্রাকৃতিক কোন দুর্যোগের সম্ভাবনা আছে কি না।

সমস্ত দুর্যোগই কিন্তু আমরা এই বাংলাদেশ অধিদপ্তরের মাধ্যমেই জানতে পারি কিন্তু।

হ্যাঁ বিশেষ করে কিন্তু আমাদের উপকূলীয় যে অঞ্চল গুলো আছে হ্যাঁ এই উপকূলীয় অঞ্চল গুলার মানুষজন কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মানে ভয়ে থাকে এই আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগের মানে বিষয়টা নিয়ে।

সবসময় কিন্তু এরাই হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় এই আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন। হ্যাঁ সেটায়। আর আমাদের এই যে আমাদের অঞ্চলে কিন্তু এই যে মাঝে মাঝে এখন এই যে ঘুর্ণিঝড় তারপরে খরা খুব একটা হয়না আমাদের অঞ্চলে। কিন্তু এই যে ঘুর্ণিঝড় বা সাইক্লোন এই ঝড় কিন্তু হয়। এই ঝড় থেকে মোকাবেলার জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুতি গ্রহন করা উচিত আগে থেকেই। হ্যাঁ আমরা কিন্তু এইসব প্রাকৃতিক দুর্যোগ আহ থেকে রক্ষা করার জন্য দেশকে আমাদের,

উম কাজে লাগানোর জন্য বৃক্ষ কেটে ফেলা হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে, এই গাছপালা কাটার ফলে কিন্তু আহ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তারপরে অতিবেগুনি রশির তাপমাত্রা ওজনস্তর এগুলা নানা রকম সমস্যার কারনে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটা হয়। এই জন্যই কিন্তু গাছ কাটলেও আমাদের একটা গাছ কাটলেও দশটা গাছ লাগাতে হবে এরকম। আর তুমি যেটা বললে যে, খরা আমাদের অঞ্চলে সম্ভবত নাই একেবারে নাই বললে এটা ভুল হবে। আহ রংপুর মনে কর, ঐ অঞ্চলে কিন্তু রংপুরে ঐদিকে কিন্তু মাঝে মাঝে আমরা খরার news কিন্তু পায়। তো সব মিলিয়ে বাংলাদেশে উম মোটামুটি সব রকম প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগই দুর্যোগই হয়ে থাকে। সম্মুখীন কিন্তু আমরা হই আহ বছরের কোন না কোন মাসে। আর আমাদের এই যে সুন্দরবন কি দেখতে বিরাট উপকারী। আমাদের এই যে, কয়েকদিন আগে যারা আমফান ঝড় বা এমন যেমন হয় সুন্দরবনের জন্য কিন্তু আমরা না খুব মারাত্মক ভাবে ক্ষতি থেকে বেঁচে যায় কিন্তু বার বার। এই জন্য আমাদের কিন্তু জনগণ এবং সরকারের পক্ষ থেকে সুন্দরবনকে রক্ষাতে কিন্তু যথাপযুক্ত পদক্ষেপ গ্রহন করা উচিত। অবশ্যই কারণ সুন্দরবন একটা প্রাকৃতিক সম্পদ। এটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। হ্যাঁ আর আমাদের দেশে কিন্তু বন বিভাগ আছে। যারা এই সুন্দরবনকে আহ রক্ষনা বেক্ষনের জন্য আহ কাজ করে থাকে।

কেটে ফেলে, কেটে পাচার করে। তাও পার্শ্ববর্তী দেশ ভারত, মেয়ানমারে আর আবার কিছু কিছু অসাধু চক্র আছে যারা বাঘকে হত্যা করে বাঘের চামড়া পাচার করে। হরিন নানান রকম এরকম অনেক ইয়া আছে।

তো গুলাই কিন্তু ঠেকাতে হবে। এগুলা না ঠেকালে কিন্তু বন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এটা ধ্বংস হয়ে গেলে কিন্তু আমাদেরই ক্ষতি। কারণ এর ক্ষতি স্বরূপ কিন্তু আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ সংখ্যা বেড়ে যাবে।

তারপরে আমরা প্রাকৃতিক সম্পদ আমাদের যে নিদর্শনটা আমাদের যেমন যে একটা ঐতিহ্যপূর্ন একটা যে বন এটা কিন্তু আমরা হারাতে বসব। তো সবমিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীনও হব, আর্থিক ভাবেও আমাদের দেশ ক্ষতিগ্রস্থ হবে এমন একটা নিদর্শনও কিন্তু আমরা হারিয়ে যাব হারিয়ে যাবে। হম সেটাই আর সুন সুন্দরবনে অনেক অসাইধু লোক আছে যারা এই যে, বন জঞ্জল, গোলপাতা গাছ এসব নানা ধরনের গাছ কেটে ফেলা। আমাদের সরকারের উচিৎ প্রশাসনের তদারকি ঐ অঞ্চলে বাড়ানো। কারন ঐ ঐ অঞ্চল একটু নিরিবিলি অঞ্চল, দেখা যাচ্ছে সেখানে যে বনদস্যুদের বেশি পাদারত পদাচারন বেশি হয়। সেই জন্য আমাদের উচিত এই যে, সরকারের পক্ষ থেকে বেশি প্রশাসনের নজরদারী যেন সুন্দরবনের প্রতি বেশি থাকে।

বাং বাংলাদেশ border guard কিন্তু তারাও তো গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে। তারপর Bangladesh Rapid Action BattalionRAB আমরা যেটাকে বলি তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে। তাছাড়াও মনে করো তাছাড়াও মনে কর যে, উম পুলিশ প্রশাসন আছে হম উম জেলা প্রশাসক আছে, বন অধিদপ্তরের কর্মকর্তা আছে তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর সফলও কিন্তু হচ্ছে। আমরা কিন্তু টিভি খুললেই শুনতে পায় যে, এরকম উম অনেক অসাধু চক্র যারা গাছপালা গোপনে কেটে ঘুরতেছে তাদেরকে আটক করতেছে। আহ এরকম news কিন্তু আমরা দেখতে পাই টিভি খুললেই।

তারাও কিন্তু এগুলা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমাদের বাংলাদেশে ঢাকা শহর কিন্তু বিশ্বে এই যে দুষিত শহরের মধ্যে কোন সময় এক নম্বরে কোন সময় দুই নম্বরে এর ভিতর চলাচল করে। বায়ু এত খারাপ। আমাদের এইযে সরকারের কিন্তু এই বিষয়ে নজর দেওয়া অবশ্যই দরকার । তা নাহলে এই যে দুষিত বায়ুতে মানুষ যদি দীর্ঘ দিন থাকে তাহলে তো নানান ধরনের সমস্যায় ভুগবে। মানুষতো সবাই রুগী হয়ে যাবে। আমাদের এই যে ধুলাবালি বা আমাদের এই যে বায়ু দূষণের থেকে ঢাকা শহরকে মুক্ত করার জন্য প্রশাসন বা সরকার বা কিভাবে জনগনকে সতর্ক করার মাধ্যমে কিন্তু এটা করা উচিত কি বল? অবশ্যই কারন ঢাকা শহরেই দিন দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে। আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা শহরে বৃদ্ধি পেতে থাকছে আর সেই তুলনাই যানবহনের সংখ্যা বাড়তেছে, যানবাহনের উম এইযে কালো ধোঁয়া তেল মনে করো বিভিন্ন রকম আছে

মবিলক্যাপ থেকে শুরু করে নানান রকম যানবাহনের ত্রুটির কারণে যানবাহন থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত এই কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এর একটা প্রভাব আছে। বিভিন্ন কলকারখানা আছে কারখানা আছে।

এইগুলার একটা বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। তারপরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতেছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কে নানা রকম দিক দিয়ে মনে কর যে উম এত জনসংখ্যা আর এইরকম অনিয়মের ফলে

বায়ু টা দূষিত হচ্ছে। হ্যাঁ আর আমাদের এই যে, সরকারের উচিত এই যে, যেইগুলো গাড়িতে licence বিহীন গাড়ী যেন রাস্তায় না নামতে পারে তাদের এই বায়ু দূষণ করে বেশি। এখানে ঐই যে ঐ licence বিহীন ইট ভাটা আছে সারা বাংলাদেশে। খালি ঢাকা শহর না সারা বাংলাদেশে। আরেক জায়গায় তাদের ধোয়াতে একদম সেই গ্রাম অঞ্চলের ফসলও নষ্ট হয়ে যাচ্ছে। আবহাওয়ার তো ক্ষতি হচ্ছেই । এই যে জন্য আমাদের কিন্তু এই যে, নিয়ম বহির্ভূত যেগুলো আছে প্রশাসনের কিন্তু তদারকির মাধ্যমে এই গুলো দ্রুত সংশোধন করা উচিৎ। হম অবশ্যই উম প্রশাসন চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে। অনেক সময়, এই রকম অনিয়মের কথাও শুনা যায় যে, বিভিন্ন জায়গায় প্রশাসন তো মোটা অংকের টাকা খেয়ে তারাও এটা একটু শিথিল হয়। এটা করলে চলবে না। এটা কিন্তু গুরুত্ব নেয় ব্যবস্থা গ্রহন করে তাহলে কিন্তু এই অনিয়ম দুর্নীতি থাকবে না। হম তো

তো ইউনিয়নে যে সমস্ত ইট ভাটা আছে উম আহ যে সব যানবহনের licence নাই বা পরিবেশ নষ্ট করছে আহ উম সড়ক সেতু মন্ত্রি আছে যারা যার এসব দায়িত্বে আছে যেমন BRTC

তো এরা যদি তেমন দায়িত্ব নেয় প্রশাসন, জেলা প্রশাসক উম এরা যদি বিভিন্ন আহ ইউনিয়নে, গ্রামে, বিভিন্ন জেলায়, এসব ইট ভাটায় মানে এই রকম বিষাক্ত ধোয়া ছাড়ছে হ্যাঁ এরা যদি পদক্ষেপ নেয় তাহলে সম্ভব হবে যার ফলে যে সমস্যাটা আছে আসলে ইট ভাটার যে মানে সমস্যাটা আছে সেটা ঠিক করা সম্ভব। এদেরকেই যেটা যেটা বললাম এদেরকেই কিন্তু এটা পদক্ষেপগুলা নিতে হবে। এরা যদি না নেয় তাহলে কিন্তু হবেনা। তো এরা নিলেই মানে সমস্যাটার সমাধান হয়ে যাবে আর হবে আমি মনে করি। আর এই যে, আমাদের এই যে প্র এখনতো digital যুগ এখন যে কবে ঘুর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের তথ্য কিন্তু আমরা অনেক দিন আগে থেকে আমরা পায়। সেজন্য আমাদের এই যে সরকারের উচিৎ এই ঝড় বা বন্যার পূর্বাভাস পাওয়ার আগেই এই যে আমাদের যেসব উপকুলীয় অঞ্চলের লোকজন আছে, নদী তীরবর্তী লোক আছে তাদেরকে কিন্তু ঐ বন্যা শুরু হওয়ার বা ঘুর্ণিঝড় শুরু হওয়ার আগ থেকেই কিন্তু এই গুলোকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিৎ শুকনো খাবারের ব্যবস্থা করা উচিৎ। আমাদের সরকারের এদিকটা দেখা উচিৎ কিনা? অবশ্যই কারন একটা দেশের সরকারকেই সমস্ত দেশের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রকম সমস্যায় লিপ্ত আমাদের দেশের যে উপকুলীয় অঞ্চল আছে এটাতে কিন্তু বছরে একটা বড়ো উম ঘুর্ণিঝড় আমরা যেটা বলি এটা হয়ে থাকে। তো এটার আগাম অনেক আগেই এটা সম্পর্কে জেনে যায়। সেহেতু সরকারের উচিৎ ওই অঞ্চলে আগে থেকেই উম পর্যাপ্ত পরিমান আহ খাবার

পাঠানো বা পাঠিয়ে মজুত করে রাখা সেই যেসব যে উপকূলীয় অঞ্চল আছে যে সকল এলাকাতে সাইক্লোনে center বা ঘূর্ণিঝড় গুলা আছে এটাতে যেন আগে থেকেই পর্যাপ্ত পরিমান খাবার থাকে জল, এবং শুকনা খাবার যেন আগে থেকেই পৌঁছায় মজুত করে রাখা হয় ঐদিকটা দেখা

প্রবণতা কিন্তু কমে যাবে বিশেষ করে প্রবণতাটা যেটা এই জিনিস গুলা তাহলে আর হবে না যদি এটা করে এবং তারা আসলে আমি প্রচুর আর এটাকে সরকারকেই দেখতে হবে হিসেব না সরকারের একার পক্ষে সম্ভব না পরে কতরকম বিভিন্ন হ্যাঁ জনগণকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে এলাকার জেলা প্রশাসক হ্যাঁ একটি এগুলাকে এগিয়ে এগিয়ে আসতে হবে হ্যাঁ আবহাওয়া অধিদপ্তর

তারপরে খাদ্য মন্ত্রণালয় আহ পানীয় সবাই একে করলে সমস্যাটা আর থাকবে না কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা হয়তো ভালো ভাবেই আর আহ কিন্তু আমরা করতে সক্ষম হবো আল্লার রহমতে আমি মনে করি

অন্তত দুর্যোগের সময় খাবার সঙ্কট আর আশ্রয়ের যে সমস্যা এটা থাকবে না রিঙ্কুর পাঁচ ছক্কা আমাদের চাপে ফেলবে না রিধি ঘরের মাঠে প্রাক্তন দলের বিরুদ্ধে আজ তাদের দৈরত কিন্তু গুজরাট টাইটান্স দলে এমন দুজন ক্রিকেটার আছেন যাদের জন্য শনিবার ইডেনে বাড়তি সমর্থন পেতেন পারেন রিদিক পান্ডে হার্দিক পান্ডে

CAB র সঙ্গে তিক্ততার কারণে রিধি চলে গিয়েছেন ত্রিপুরায়

গুজরাটের সমর্থন বাড়তে পারে প্রাক্তন নাইট শুভম গিলের জন্য। সেই সঙ্গেই আছেন তারকা স্পিনের রশিদ খান শেষ সাক্ষাতে নাইটে নাইট দের বিরুদ্ধে hat-trick করেন তিনি কিন্তু তার সেই কীর্তি ম্লান হয়ে যায় রিঙ্কু সিং এর বিধ্বংসী innings এ শেষ ওভার জস দয়াল কে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে গুজরাটের ঘরের মাঠে তাদের হারিয়ে রাতা রাতি মহানায়ক কে পরিণত হয়েছিললেন রিঙ্কু কিন্তু শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে ঋদ্ধিমান জানিয়ে গেলেন রিঙ্কুর সেই innings দলে কোনো প্রভাব ফেলে নি গুজরাট ভাবছে সেই ম্যাচ নিয়ে রিদি বলেন ম্যাচে হার জিত আছে শেষ বারের সাক্ষাতে রিঙ্কুর দিন ছিল ওই রকম ম্যাচে একলক্ষে একবার হয় যোগ করেন জোসের শক্তি ও yorker কিন্তু সেই ম্যাচে একটা yorker ও জায়গায় পড়েনি প্রত্যেক ম্যাচে শেষে ই আমাদের আলোচনা হয় যশের সঙ্গেও act নিয়ে কথা হয়েছে জস এখন অনেক ভালো জায়গায় আছেন। রিদি আরো বলেদেন শেষ ম্যাচের প্রভাব এই ম্যাচে পড়বেনা সেই ম্যাচে হেরেছি বলে এখানেও হারবো তা নয়। আমরা পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করেছি আশা করি শনিবার মাঠে নেমে সকলে সেরা টা দিতে পারবে। ইডেনে দীর্ঘদিন খেলার সুবাদে তিনি ও সামি pitch ও পরিবেশ সম্পর্কে সবটাই জানেন রিদি বাংলা ছাড়লেও ইডেনকে নিজের ঘরের মাঠ হিসাবে বরাবর দেখে এসেছেন কিন্তু বর্তমানে তার ঘরের মাঠ যে নরেন্দ্রমোদী স্টেডিয়াম সেটাও মনে করিয়ে দিতে ভুল লেন না রিদির কথায় ইডেনের pitch ও পরিবেশ সম্পর্কে আমার জানা ইডেনকে ঘরের মাঠ হিসাবে দেখতাম এই শহর থেকে আমি উঠে এসেছি কিন্তু বর্তমান মোতেরা আমার ঘরের মাঠ গুজরাট আমার দল সর্ব শক্তি দিয়ে তাদের জেতানোর চেষ্টা করবো চলতি IPL এ অজিঙ্ক রাহানের performance দেখে তাকে ভারতীয় দল সুযোগ দিয়েছেন নির্বাচকেরা অথচ তাকে আগে বলা হয়ে ছিল। আর কোনোদিন ও ভারতীয় দলের জন্য ভাবা হবে না রিদি ও রো রয়েছেন সেই দলে গুজরাটের হয়েও রিদি ও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি ও কি আবার ভারতীয় দলে ফেরার সপ্ন দেখেন রিদি ও একেবারেই এড়িয়ে যান এই প্রশ্ন, বলেন রাহানে ভালো খেলেছে বলেই ভারতীয় দলে ফিরে এসেছে। আমি আপাতত IPL নিয়ে ভাবছি গুজরাট কে জেতানোর চেষ্টা করছি অন্য কিছু নিয়ে আমি চিন্তা করছি না। সুভমন গিলের সঙ্গে প্রত্যেক ম্যাচেই open করে রিদি শুরু টাও ভালো করেন তিনি মনে করেন প্রথম ছয় ওভারে পঞ্চাশ থেকে ষাট তুলতে না পারলে বড়ো রান করা সম্ভব নয় কিন্তু চলতি মরসুমে এখনো পর্যন্ত half century নেই গুজরাট opener এর যা নিয়ে প্রশ্ন করা হলো রিদি বলেন প্রথম ওভারে ওভারে পঞ্চাশ থেকে ষাট রানের রান করার লক্ষ্য ই আমার আর শুভম শুভ মনের তবে রানটা দুশো হয় শুরুটা খারাপ হলে দুশো করা কঠিন যোগ করেন নিজের মাইল ফলক নিয়ে কখনো ওই চিন্তা করি না আমার পঁচিশ রানের অবদানে ও যদি দল উপকৃত হয় তাতেই খুশি। গুজরাট শেষ বারের champion চলতি মরসুমে ও উপরের দিকে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল পর পর দুটি মরসুমে একই ছন্দ খেলা কঠিন গুজরাট কিভাবে একই ছন্দ ধরে রয়েছে রীদের সাফ উত্তর শেষ বার প্রথম ম্যাচের পরেই কিন্তুই জানতাম না champion হবো। এবার ও এখনই একরকম পরিকল্পনা নিয়ে মরসুম শুরু করছি লীগ তালিকার সঙ্গে প্রতিযোগিতার কখনো মিল নেই, ওদের batting সম্পর্কে আমাদের ধারণা আছে। শেষ ম্যাচের পরিচালক পরিকল্পনাই থাকছে মহেন্দ্রসিং ধোনি কলকাতায় খেলতে আসার পরে মাঠ ভোরে উঠেছিল হলুদ পতাকা ও jersey তে বাংলার দুই ক্রিকেটার এর জন্য কি প্রতিদ্বন্দিতা ভুলে বেশি সমর্থন পেতে পারে গুজরাট, শনিবারে ইডেনেই তার উত্তর দিবে রানের ইডেনের রহস্য স্পিনের দৈরত ছন্দ খুঁজতে থাকা সুনীল নারায়ণ না প্রথম পর্বের ম্যাচে hat trick করা রশিদ খান। স্পিন দৈরথে কার জয় হবে কোন শিল্পীর চলতি IPL এ আঠারো গড় নিয়ে অবস্থিত থাকা আন্দ্রে রাসেল নাকি ডেভিড কিলার মিলার ছক্কার ঝড় তুলবেন কে হার্দিক পান্ডে না নীতিশ রানা কোন অধিনায়কের ভাগ্য কাছে রোদ্দুর আর কার মাথার উপর কালো মেঘ রিঙ্কু সিং এর সেই পাঁচ ছক্কার আশ্চর্য প্রদীপ আবার ভেলকি দেখাবে অলৌকিক কি বার বার ঘটে নাকি সুভমন গিল কাঁটা হয়ে বিঁধবেন আর

আত্মপ্রকাশ ঘটানো leg spinner সুযশ শর্মা নাকি আঠারো বছরের আফগান বিস্ময়ের নূর আহমেদ কোন নতুন মুখের জয় জয় কার দেখা যাবে বাংলার নিজের হয়ে ও বাংলার বাইরে চলে যেতে বাধ্য হওয়া রিদিমান সাহার ব্যাটে দোস্তানা করছে উঠে জাবাব দিবে।

বলের হিসেবে বেড়ে ওঠা শহরে প্রমান করবেন নাইটরা তাকে ছেড়ে দিয়ে ঐতিহাসিক ভুল করে ছিল নাকি অন্য্ শহর থেকে আসা শার্দুল ঠাকুর প্রথম একাদশে ফিরে ছিনিয়ে নিয়ে যাবেন যেমন নিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি দের বিরুদ্ধে শনিবারে ইডেনে নামে হয়তো কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ চড়া স্রোতের মতো এমন সব ছোট ছোট দৈরত লুকিয়ে রয়েছে যে এক এক সময় মনে হচ্ছে সেগুলোই না বেঁধে দিয়ে যায়। এমন দুটো দল মুখোমুখি হচ্ছে যারা প্রত্যাশী গুরিয়ে দিয়ে চমকে দিয়তে অভস্ত্য গুজরাট টাইটান্স যে প্রথম বার april IPL এ খেলতে এসেই champion হবে কে ভেবেছিলো কে জানতো হার্দিক পান্ডে কে নবজীবন উপহার দিবে গুজরাটে টাইটান্স এর অধিনায়কত্ব তেমনই আমেদাবাদের সেই ম্যাচ শেষ ওভার শুরুর আগে যদি কেউ বলতো রিঙ্কু সিং পাঁচ ছক্কা মেরে জিতিয়ে দেবেন তাকে নিশ্চই দেওয়া হতো। রিঙ্কুর পাঁচ বল পাঁচটি ছক্কা IPL এ রূপকথার স্থান করে দিয়েছে নাইট দের ইতিহাসে একমাত্র তুলনা সম্ভবত IPL এ উদ্বোধনী ম্যাচে

সাক্ষৎকারের বিরাট কোহলির পর্যন্ত বলছেন নতুন নতুন ছেলেরা ক্রিকেট খেলা কে পাল্টে দিয়েছে রিঙ্কু সিং যে ভাবে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরেদিলো আমরা কখনো ভাবতেই পারি নি রিঙ্কুর দুদিন আগে এই কোহলিদের ই বেঙ্গালুরুর মাঠে হারিয়ে এসেছেন তাতে রাতা রাতি নাইট রাইডার্স এর ফুটো ফাটা বুঝে গিয়েছে এমন ভাবার কারণে দলটার সবচেয়ে বড়ো সমস্যা জোরে বল bolling এবং

টিম সাইদি লাকি ফার্গুসন নিউ জিল্যান্ডের দুই first boller মার্ খেয়েগিয়েছেন

বার বার বদলে ফেলা করছে তাতে কি কেউ থিতো হতে পারছে না এই দিন ইডেনে দেখে শুনে মনে হলো রহমানুল্লা গুরবাজ সুস্থ হয়ে উঠেছেন আফগান batsman কে নিজের দেশের রশিদ খানের সঙ্গে আড্ডা দিতে ও দেখা গেলো শনিবার ম্যাচে আবার তারা থুতিপক্ষ হয়ে উঠবেন যদি প্রথম দিকে ম্যাচ রান পাওয়া গুরবাজ কে দলের ফেরানোর কথা ভাবা নাইটরা তাদের জন্য স্বস্তি হচ্ছে জেসন রয় রান পেয়েছেন কিন্তু ভারতীয় opener রা বার্থ হচ্ছেন ভেঙ্কটেশ আয়ার কে দিয়ে open করানো হলো অন্য কথা না হলে গুরবাজ কিন্তু মোটেও খারাপ পছন্দ নন সে ক্ষেত্রে সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল জেসন রয় এবং গুরবাজ হবেন চার বিদেশি মার্ খেয়ে যাওয়ার এমনিতেও খেলানো যাচ্ছে না এই চার বিদেশি নিয়ে নামলে সামান্য চাপের মুখেই চম্পট করা batting অন্তত কিছুটা শক্তি শালী হতে পারে মনে রাখতে হবে গুরবাজ কিন্তু, রয়েল চ্যালঞ্জে বাঙ্গাল বেঙ্গালোর নয় তাদের bowling এই প্রতিযোগিতার অন্নতম সেরা নতুন বলের সামির swing সঙ্গে রয়েছে হার্দিক পান্ডের বুদ্ধি দীপ্ত bowling মাঝের দিকে রশিদের leg spine googly যশোরে নিজের দেশের china man bowler কোন বল কোন দিকে হইবে বোঝাটা কঠিন প্রয়োজনে রাহুল তেওয়াটিয়ার ডান হাতি spine রয়েছে ওয়েস্ট ইন্ডিজের জোরে bowler আলজারি জোসেফ সঙ্গে player হিসাবে নামানো হচ্ছে বাঁ হাতি pressure ওই জস লিটল কে এক এক সময় মনে হচ্ছে ম্যাচটা রহস্যভরা spinner দের দৈরত গুজরাটের রশিদ কলকতার নারিন সিভি রসূল সুজন শর্মা পরোক্ষনে আমার মনে পড়ে যাচ্ছে ইডেনে এই IPL এ সব show part scope আছে শুক্রবার লখনৌ সুপার জায়েন্ট সে one fifty seven five বাদ দিলে প্রতিযোগিতার সব চেয়ে বড়ো দুটো score হয়েছে ইডেনে

এই এত শীত করেছে না, আরে আর সব ঠিক আছে, কিন্তু এত শীত করেছে না, আমিতো মানে রান্না করি বাচ্চাদের জন্যে দুটো ছেলেই কিছু খাবে না। ও সেই সকালে~সকাল বলেই কিছু গরম লাগবে ওদের আমি বললাম কিন্তু বস করছি না না না না, এত ঠাণ্ডা পড়েছে হাত পা মনে করো কেপে যায়। দুর এক~কাকে রাখব। সেই রকম কাউকে রাখিনি। সেটা, আরে রান্নার লোকতো আসত ঠিকাছে কিন্তু এখন জানিনা কেন আসেনা। আর শীতকালে এতো

চুপ থাক বরটা পালিয়ে যায়। আমি না আজকে একটা জিনিস শুনছিলাম মানে, এখন তো শুনেছি ওই Italy তে মানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বার এসেছে মানে ওই weather condition টায় পুরো~পুরো খারাপ এখন মানে জগতের আহ মানে এখানেও বলে তুই দেখ এখন, সেই অক্টোবর মাস আর কি ঠাণ্ডা পরেছে এত কি ঠাণ্ডা হয়। সে দশ বছর আগেকার কথা অক্টোবরে এত ঠাণ্ডা হতো না।